ছবিতে একটি বড়ো কক্ষের অভ্যন্তর দেখায় যা একটি ধর্মীয় আধ্যাত্মিক স্থান বলে মনে হয়।

একতি সেন্ট্রাল কফি টেবিল -এর চারপাশে বেশ কয়েকজন লুক বসে আছে।

মেঝে তালি করা হয়েছে বলে মনে হচ্ছে।